উপরে ভারতীয় পতাকা রয়েছে এবং আ এই যে আ বিল্ডিং -টি রয়েছে তার পিছনে কয়েকটি গাছ দেখা যাচ্ছে।

ছবিটির সামনে অনেকগুলি বাইক রাখা এবং একটি ব এবং একটি বড় ফর চার চাকার গাড়ি রাখা রয়েছে।

টেবিল এর আআ দোকানের সামনে একটি কয়েকটি কতগুলি চেয়ার পাতা রয়েছে।

আব আমরা ধাবার সামনে বা দিকে একটি ডা সেলুন দেখতে পাচ্ছি সেলুন -এর সামনে লেখা রয়েছে একটি ডাস্টবিন । ডাস্টবিন টার রঙ নীল।

লাল রঙের কয়েকটি জিনিস দেখা যাচ্ছে দোকানের সামনে রয়েছে দুটি সাদা রং এর বস্তা--

বিল্ডিং টার উপরের এক-- দৃশ্যটি অরেঞ্জ রঙের এবং বিল্ডিং টার পিছনে একটি আরো একটি ব--বড়ো বিল্ডিং দেখা যায়।

ছবিটিতে দুটি ভদ্রলোককে দেখা যাচ্ছে একটি ভদ্রলোক বেগুনি রঙের শার্ট পড়ে রয়েছেন।

এটি একটি জলের খেলার দৃশ্য। যেখানে একটি ওপর থেকে স্লিপ রাখা রয়েছে যেটির রং হলুদ এবং সবু--

এবং থালাটি যেটার উপর রাখা সেটি একটি নীল রঙের বাক্স । তার সামনে একটি খবরের কাগজ দেখা যাচ্ছে যেখানে হিন্দি ভাষায় কিছু লেখা রয়েছে।

স্টেজ -এ রাখা রয়েছে তাদের পরনে এ অ্যা ফুল হাতা জামা এবং ফুল প্যান্ট রয়েছে।

ওষুধের সামনের দৃশ্য। ওষুধের দোকানের তার সামনে তিনটে বড় যার দেখা যাচ্ছে। একটি জারের মধ্যে নীল রঙের কিছু কেমিক্যাল রয়েছে।

মোটরবাইক -টি একটি সবুজ মাঠের উপর রাখা রয়েছে। পিছনে পাহাড় দেখা যাচ্ছে এবং চারিদিকে বিভিন্ন গাছপালা রয়েছে।